একটি-ই রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে একটি গরু।

ওদিকে রাস্তার ওদিকে একটি লোক সাইকেল -এ করে কোথায় যাচ্ছিলো।

একতলা দুতলা তিনতলা চারতলা বাড়ির মতনই ঘরের মতনই একটি জাহাজ তৈরী করা আছে ।

সাইড উপর পুরোটাই টিন নীচে দেখা যাচ্ছে টিন ।

কোন বাড়িটির সামনে একটি রয়েছে কালো সাদার গেট ।

বৌয়ের হাতে সব গিফট তুলে দেওয়া হচ্ছে।

সব মাক্স পড়া লোক দেখা যাচ্ছে। কারণ লকড ডাউন এর সময় মাক্স পরে ঘুরে বেড়াতাম--

কালার হলো হলুদ ধান খড় দিয়ে বানানো।

বাস গাড়ির পাশে রয়েছে কয়েকটি বেটা ছেলে কয়েটি মোটর সাইকেল ।

আমাদের রড পাতা হয় সেন্টারিং এ রড যেটা পাতা হয় পুরোটাই করা হয়ে গেছে।

গিজ্জাটির চারিপাশে বোন জঙ্গল বাশ গাছ গাছ পালায় ভরা।

হুম ঘরের পিছনে দেখা যাচ্ছে একটি রাস --

অনুষ্ঠান বাড়িতে সব লোক বসে আছে লাল চিয়ার -এর মধ্যে প্রচন্ড ভিড়।